হোয়াইট কালার চেয়ার গুলো সব পড়ে আছে গল্ডেন কালার -এ বাঁধানো আছে।

মনে হয় এটা কোনও বিয়ে পার্টি বা বাচ্চার ফাংশন পার্টি কিছু ফাংশন হচ্ছে মনে --

দেখ এটা দুর্গা মণ্ডপ আছে দুর্গা ঠাকুরের আছে মতলব পুরা ভিউ -টা আছে।

বসানো আছে মনে হয় পূজোর বসানো আছে।

দেখ এটা একটা লোক দাঁড়ানো আছে ফোন -এ কথা বলছে আরো লোক আছে অনেক কিছু মল না কত বড় মল দেখেছেনতো।

মল -এ তো সব ভ্যারাইটি জিনিস পাওয়া যায় খাওয়া-দাওয়া নিয়ে জামা কাপড় নিয়ে কিচেন রেস্টরুম -এর বই খাতা সবকিছু জিনিস পাওয়া--

কেউ বসে কেউ দুজন বসে তিনজন বসে চারজন এইরকম চেয়ার -গুলো সব পড়ে আ--

এ গাছের সব জলগুলো দিচ্ছে খুব সুন্দর সুন্দর গাছগুলো এখানে লাগানো।

গণপতি মূর্তিটা কালার দিলে না খুব সুন্দর লাগবে কেউ বিক্রি কর--

নৃত্যটা করছে ভালো করছে পুরো রেড কালার ড্রেস -টা পরে আ--

এটার সঙ্গে বোল -গুলোও সব সাজানো আছে দোকানটাও অনেক বড়ো আ--

একটা রেক -এ সুন্দর সুন্দর সব সাজানো আছে উপরে লাইটিং টাও--

এ অনেক কিছু সবকিছু ভ্যারাইটি এখানে পাওয়া যাচ্ছে বই অনেক লোক দাঁড়ানোও আছে নেওয়ার জন্য।

অনেকে সৌর মানে ইয়ে রুম -রে থাকে না গান প্র্যাক্টিস করা গান ঘান গান টান গাওয়ার সবাইকে ভালো লাগে অনেকে।

এটা একটা ক্যারাটে ক্লাস দেখো অনেক বাচ্চাগুলো এখানে ক্যারাটে করছে শিখাচ্ছেও দেখো।

আ সাইড -এ বা ব্ল্যাকবোর ব্ল্যাক আছে ব্ল্যাকবোর্ড -এ কিছু লেখানো আছে উপরে ভিউ -টাও সুন্দর আছে অনেক বড় জাগা এটা।

ব্লু কালার -এর পিঙ্ক কালার -এর কার্পেট বিছানো তার উপরে সব হোয়াইট কালারের -এর ড্রেস পইরে আছে।

টুরিস্ট বাস থাকে সব বাস -গুলা থাকে না লোককে নাওয়া আসা করে এই বাস -গুলো সব অনেক ভ্যারাইটি -র বাস ।

কি কি এক্সপেরিমেন্ট সব করে এখানে থেকে এক্সপেরিমেন্ট -ও করছে অনে--

সাইড -এরও ভিউ -টাও সুন্দর লাগচে আর দেখো অফিসার -ও বসেচে লেপটক কদমা নিজেজ্যো যা যাবতীয় জিনিসগুলো সব নিয়ে ব--

হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার আছে অফিস -এ এরকম চেয়ার -ও আছে।

কত সুন্দর এ ঘরটা আছে সিড়িটা ডিজাইন -টা খুব সুন্দর যাচ্ছে ঘরের ডিজাইন -টা খুব সুন্দর লাগছে দেখ আছে।

সামনে ভিউ -টাও খুব সুন্দর লাগছে উপরে লাইট - টাও খুব ভালো জল--

-গুলো কত বড় বড় পাতাকা ইলো রেড -এ পাতাকা গুলা আছে আর আকাশের সৌন্দর্য খুব সুন্দর লাগ--

তার পাশে যে লম্বা লম্বা গাছগুলো সুন্দর লাগছে আর দূরে পাহাড়--

নদ্দীটা জল জল আছে খুব সুন্দর লাগছে ভিউ -টা।

লোকগুলো ঝুলছে দেখো ওই যে ঝোলনাটার লোকগুলো ঝুলছে লোকটা ঝুলছে চেয়ার উপরে বো--

এরকম মেয়েটা দু দাঁড়া দাঁড়ানো আছে স্টেচুর -এর রকম।

রেক -এ ছোট ছোট গাছগুলো সব রেখেছে প্লাস্টিক -এর গাছগুলো বাজারে পাওয়া যায়।

খুব সুন্দর লাগছে দেখ কাটিং -টা ভিতরে ডিজাইন করাটা উপরে--

ওকেও লাগায় অনেক ছাতে উপরে এ দেখো অনেক গাছগুলো লাগানো আছে অনেক ফুলে গাছগুলো--

অনেক বড় অনেক বড় ঘর ব্যাংক -টা আছে ব্যাংক আছে তার পাশে এ_টি_এম -ও থাকে।

সুন্দর নৃত্য করছে এখানে কোনো স্টেজ পারফরমেন্স হচ্ছে মনে হয়।

আরো কত সুন্দর রেক -রে কত সুন্দর সব সাজানো আছে।

এ বুক অ্যাভেন -এ মেরেজ হল থাকে না মেরেজ হল -গুলো বড় বড় থাকে ফাংশন হয় সেমিনার -গুলো হয়।

পুরো হোয়াইট কালার আচে আরও গোল্ডেন কালার যে বাঁধানো আচে না--